একটা-আ লম্বা পোস্ট ও দেখা যাচ্ছে ছবি তে।

একটি ফাঁকা বাসের ছবি দেখতে পাচ্ছি। বাস টিতে একটা সিটে ও লোক নেই এবং বাস টি নীল রঙের।

এবং কয়েকটি মাছ পরে রয়েছে এবং একটি কালো গেঞ্জি পরা বাচ্চা ছেলে রয়েছে। এছাড়া আরো একটি লোক --

এখানে একটি এয়ার পোর্ট এর আহ ল্যান্ড এর ছবি দেখতে পাচ্ছি যেখানে ইন্ডিগো দুটি ইন্ডিগো প্লেন রয়েছে আর --

এবং সবুজ কালার - এর টেবিল পাতা রয়েছে এবং জায়গাটি প্রচুর বড়প্রচুর পাখা এবং প্রচুর টেবিল চেয়ার রয়েছে ।

দাঁড়িয়ে রয়েছেন কিছুলোক কিছুলোক কথা বলছেন এবং কিছুলোক বসে আছেন ।